এমনিই কেমন আছে শরীর খারাপ

হ্যাঁ আজকে Hospital -এ নিয়ে গেছিলাম ভালো আছে

পরীক্ষা হয়ে গেলে তালে এক দিন ঘুরতে যাব

হু তোর কেমন গেলো

আমার ভালই গেছে

হম বল কথায় যাবি Exam কবে শেষ হচ্ছে তোদের

আমাদের আ পনেরো তারিক

late করে দিয়েছে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার

তার পরে তো সনি রই বার আছে তার পরে Math সোমবার আমায় দেক না এখনও অঙ্ক Syllabus শেষ হয়নি

আমাদের তো এবার বেঁধে দিয়েছে Chapter দশটা

আমাদের পনেরো টা হ্যাঁ হ্যাঁ

হু আশি marks সেটাতে

ও দিয়ে দিয়েছে Fifty marks -এর মধ্যেও Important দিয়ে দিয়েছে আমাদের

ও তোদের School -এ দিয়ে দেয় আমাদের School -এ দেয় না

ওই নিয়ে অনেক কিছু বলার

তোদের debate ছিলনা

topic ছিল আ ম man stronger than woman

হ্যাঁ মানে honesty is a best policy

আর money is an important in our life

আমাদের topic ছিল হোতো

আমাদের এই তো সামনে সামনের মাসে হবে

হ্যাঁ আমাদের exam টা হয়ে যাক

আর বল তালে পরীক্ষা হয়ে গেলে চল ঘুরতে যাই আমরা

last last -এ আমাদের

computer আর হিন্দি

হ্যাঁ একসাথে একদিনে দুটো

আচ্ছা time কতো দেবে

time এক ঘণ্টা করে